আবহাওয়া হল বায়ুমন্ডলের অবস্থা উদাহরন স্বরুপ বর্ণনা করে যে এটি কোনো মাত্রায় গরম বা ঠান্ডা ভেজা বা সিক্ত শুকনো বা ঝড় পরিবেশ বা মেঘলা। পৃথিবীতে বেশিরভাগ আবহাওয়াই ঘটনা ঘটে গ্রহের বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর troposphere stratosphere এর নিচে আবহাওয়া বলতে প্রতিদিনের তাপমাত্রা বৃষ্টিপাত এবং অন্যান্য বায়ুমন্ডলীয় অবস্থাকে বোঝায়। যেখানে বায়ুমন্ডলের হল দীর্ঘ সময়ের জন্য বায়ুমন্ডলীয় অবস্থার গড় পরিভাষা যোগ্যতা ছাড়াও ব্যবহার করা হলে আবহাওয়া বলতে সাধারণত পৃথিবীর আবহাওয়া বোঝানো হয়। গাজরাজে মাদ্রাইবার কাছে বজ্র ঝড় আবহাওয়ার একটি স্থান এবং অন্য স্থানের মধ্যে বায়ুচাপ চাপ মাত্রা তাপমাত্রা এবং আদ্রতা পার্থক্য দ্বারাই চালিত হয়। এই পার্থক্যগুলি যেখানে যেমন নির্দিষ্ট স্থানে সূর্যের কোনো কারণে ঘটতে পারে যা অপেক্ষা যা অ অক্ষাংশের সাথে সাথে পরিবর্তন হয় মেরু এবং গরম গ্রীষ্ম মন্ডলীয় বায়ুর মধ্যে শক্তিশালী তাপমাত্রার বৈপরীত্য সবচেয়ে বড় আকারে বায়ুমন্ডলীয় সঞ্চালনের জন্ম দেয়। hadley কোষ feral কোষ polar কোষ এবং jet মধ্যে অক্ষাংশের আবহাওয়া ব্যবস্থা যেমন এক tropical ঘর্ষন ঝড় জেট স্রোতের অবস্থিত কারণ ঘটে যেহেতু পৃথিবীর অক্ষটি তার কক্ষ সমতলে নেই পৃথিবী পৃষ্ঠের উম তাপমাত্রা সাধারণত বার্ষিক চল্লিশ থেকে উম একশ চার fahrenheit এর মধ্যেই থাকে হাজার হাজার বছর ধরে পৃথিবীর কক্ষপথ পরিবর্তনে পৃথিবী দ্বারা প্রাপ্ত সৌর শক্তির পরিমাণ এবং উম তার বিতরণিকে

উপরিভাগের তাপমাত্রার পার্থক্যের কারণে চাপের পার্থক্যও হয়। উচ্চচাপ নিম্নচাপ এর তুলনায় শীতল কারণ উম বেশিরভাগ বায়ুমন্ডলীয় উত্তাপ পৃথিবীপৃষ্ঠের সাথে যোগাযোগের কারণে হয়। যখন মহাকাশ বিকিরণকারী ক্ষতিবিশেষ কারী থাকে বা আবহাওয়ার পূর্বাভাস হল বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ

আবহাওয়া ব্যবস্থা একটি বিশৃঙ্খল ব্যবস্থা ফলস্বরুপ system এর একটি অংশ একটি ছোট পরিবর্তন গুলি পুরো system এর বড় প্রভাব ফেলতে পারে আবহাওয়া নিয়ন্ত্রনের মানুষের বেশ প্রচেষ্টাই ইতিহাস জুড়ে ঘটছে এবং প্রমাণ রয়েছে যে কৃষক ও শক্তিশালী মত মানুষেরা কার্যকল্পে আবহাওয়ার ধারণা পরিবর্তন করেছে অন্য গ্রহে আবহাওয়া কিভাবে কাজ করতে পারে তা অধ্যয়নই করা পৃথিবীতে আবহাওয়া কিভাবে কাজ করে তা বোঝার জন্য সহায়ক রয়েছে। সৌরজাতের একটি বিখ্যাত lambda mark বৃহস্পতি গ্রহের red spot হল একটি anti cyclone ঝড় যা অন্তত

তারার ক্রমাগত মহাকাশে হারিয়ে যাচ্ছে যা মূলত সৌরজগতে জুড়েই একটি খুব পাতলা

জলীয় বায়ু জল বায়ু শব্দটি একটি দীর্ঘ সময়ে সাধারণত তিরিশ বছর বা তার বেশি সময় ধরে একটি নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার ধারণাকে বর্ণনা করে। জলবায়ু হল একটা নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার গড় আবহাওয়া হল বায়ু তাপমাত্রা মেঘাচ্ছন্ন সাপেক্ষে বায়ুমন্ডলের অবস্থা আদ্রতা চাপ ইত্যাদি জলবায়ু একটি বর্ধিত সময় একটি প্রবণতা জলবায়ু হল একটি অঞ্চলের বিভিন্ন আবহাওয়ার দীর্ঘমেয়াদি গড়। বিভিন্নতার মাঝে মাঝে তাপমাত্রা বা বৃষ্টিপাতের মত জলবায়ু সূচকের সমাজের উপর

বৈষম্যমূলক জলবায়ু পরিবর্তনের একটি অনিবার্য ফলাফল। climate পরিবর্তনশীলের পর্যবেক্ষন করে মাণগুলি পরিসরে উপরে বা নিচে প্রান্তের কাছাকাছি একটি প্রান্তের মানের উপর চার অবস্থা চরম অবস্থা এবং জলবায়ুর ঘটনা উন্মুক্ত এবং দূর্বল মান এবং এই প্রকৃতিক ব্যবস্থার সাথে মিথষ্ক্রিয় বিপর্যয় কারণে হতে পারে চরম অবস্থা চরম অব আবহাওয়ার ঘটনা অপ্রত্যাশিত অসম্ভাবি অপ্রতিষ্ঠিত গুরুত্ব বা অনগুরুত্বপূর্ণ এমন অমৌসুমি বায়ুর পরিস্থিতি এর মান হল যা আবহাওয়া ঐতিহাসিক বিতরণে চরম পর্যায়ে রয়েছে। এই ধরণের চরম ঘটনা একটি অবস্থানের record করে আবহাওয়া ইতিহাসের উপর ভিত্তি করে এইগুলি চারটি ঋতুতে refference ঘটে। জলবায়ুর ঘটনা হল শৈতপ্রবাহ কুয়াশা তুষার ঝড়

মন্ডলীয় ঘূর্ণঝড় এবং জলোচ্ছাস বন্যা ভারি বৃষ্টি এবং ভুমিধ্বস এবং খরা। সম্প্রতিক দশকে কিছু চরম অবস্থায়ও এবং জলবায়ু ঘটনা বেড়ে চলেছে। পৃথিবীর উষ্ণতাও উষ্ণতর হচ্ছে। এই উম ভূগোলক পৃথিবীর জলবায়ুতে আরো অনেক পরিবর্তন সূত্রপাত করেছে গত পঞ্চাশ বছরে বিশ্বে অত উচ্চ তাপমাত্রা ভারি বর্ষন এবং কিছু অঞ্চলের মারাত ত্মক খরা এবং বন্যা দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পেয়েছে। খারাপ আবহাওয়া গুরুত্বর আবহাওয়া ক্ষতি গুরুত্বর সাময়িক ব্যঘাত ঘটায় বা মান মানব জীবনে ক্ষতি সাধন করতে পারে আবহাওয়া যেমন দূর্বল তেমন শক্তিশালী হয়ে উঠে যখন কোনো মানুষ আবহাওয়াকে তাচ্ছিল্য করে।

তখন আমি ধরো এই ধরো নাহ হ্যাঁ ওই six seven এ পড়তাম six seven বা eight এইরকম

জানো তো পড়তাম আমার একটা বন্ধুর বাড়ি, আমার একটা বন্ধুদের বাড়ি

ওর বাড়ি নয় ও

তারপরে আমি গেছিলাম, বাবা অ্যালসেশিয়ান কুকুর গো জানো তো?

তো সেই একবার গেছিলাম জানো তো?

আমি ঢুকতেই জানো তো বাবা মানে কুকুরটা না কেমন করে উঠলো। চেল্লে উঠেছে ঘেউ ঘেউ ঘেউ আমার আমি ভাবছি আমার ঘাড়ে ফাড়ে উঠে যাবে জানো তো

ঘাড়ে ওঠার জন্য আর আমার দেখে না খুব প্রচন্ড ভয় লেগে গেছে আমি ঢুকবোই না, আমি বললাম না না আগে তুই ওইটা সরা নাহলে আমি

আমাকে তারপরে ওর বাড়ির লোক বলছে ও কামড়াবে না ও injection দেওয়া আছে অসুবিধা নেই, তুমি এসো, আমি ওকে সরিয়ে দিচ্ছি।

ও কিছু না ও দাদার বন্ধু হয় তুই সরে আয়।

তারমানে কী আমি আমি ভালো মানুষ কি খারাপ মানুষ আমাকে যাচাই করবে।

নাগো অবলা জন্তুদের না

হ্যাঁ হ্যাঁ

আমি পোচই করবো, আমি ভাজতে পারবো না। হ্যাঁ না হ্যাঁ বলো

তা আমার তক্ষনি ভয় লেগেছিলো সেই সময়।

আমি বলছি না একে সরা।

আমার সব আমার বন্ধু আমার বন্ধুটা হাসছে বলছে কী হবে হবে ভাই? ও কিছু করবে না ও ভালো। বলছে না বাবা যেমনভাবে আমার দিকে তাকিয়ে আছে

আমি এটা ভয় পেতাম। সেই ছোট বেলায় ওই ওইটুকুই ভয় পেয়েছি ওইটুকু

ওই ভয় টা ছিল তারপর আস্তে আস্তে বড়ো হলাম এবার রাস্তায় কুকুর গুলোকে কী বল তো

কেন জানো? ওরা কী ভাবে জানো? যে দৌড়াচ্ছ মানে নিশ্চয়ই তোমার মধ্যে নিশ্চয়ই

ছোট থেকেই গো আমি কুকুরকে প্রচন্ড ভয় করি ছোট থেকে। আমিও যেমনি ভয় করি আমার ছেলেও ভয় করে।

আমরা কোথাও যেতেই পারবো না আসতেও না রাত্তিবেলা আমার তো কুকুরের এতো ভয়। এই যে আগে জানো তো মামনির সাথে হাঁটতে যেতাম জানো?

তোমার সাথে আলাপ হওয়ার আগে। আর মামনির সা

আর কি ভয় লাগে একা জানতো?

তুই তোকে কিছু করে না? বলছে, না আমি তুই বাবা আমাকে ডাকতে আসবি আমি যাবো না চাপা তলা অবধি।

pole এর এখন থেকে আমরা যাবো দুজন। সেই bus ডেপু হেঁটে চলে যেতাম। ধর্মতলা বাপের বাড়ির ওদিকে এখানে ওখানে ঘুরে টুরে চলে আসতাম। গল্প করতে করতে দু জনে যেতাম গল্প করতে করতে খুব এ ছিলাম গো, এই বিয়ে টিয়ে হয়ে গেলো না ওর আর একটা কী বলতো ওই ঐটা না ওইরকম হয় ওই জন্য কি জানো তো কুকুর যখনই ধরো তুমি কোথাও তুমি ছুটলে কুকুর তোমাকে তারা করবেই। কু কুকুর রা কত speed এ দৌঁড়াতে পারে

তখন ওরা হয়ত তোমাকেও হয়তো তোমাকে

যেমন সব করবে না বাবা

এসে না আমি কিছু করতাম না আমি বলতাম এই খাবি? এলে biscuit খা, এই নে